captain কি নামটা captain অক্স না কি ছিল নীলমণিকে গ্রেফতার করেছিলেন

পরে তাকে কলকাতার আলীপুরে তাকে বন্দী করে রাখা হয়েছিল বলে

আঠেরোশো পঁচাত্তর সাল থেকে

রাজার নীলমণির আইন উপদেষ্টা হয়ে ছিলেন

মাইকেল মধুসূদন দত্ত

কিভাবে এখানে এলেন সেও এক

তিনি একটি মামলা সংক্রান্ত বিষয়ে পুরুলিয়ায় এসেছিলেন

Hello আমি দেব নন্দিনী বলছি। আজকে আমার Topic হচ্ছে Education I মানে আমি শিক্ষা নিয়ে কিছু বলতে চাই। শিক্ষা যদি আমাদের জীবনে না থাকত তাহলে আমরা হয়তো এতটা এগোতে পারতাম না। আজকের সমাজ উন্নত হত না। শিক্ষা থাকলে শিক্ষা না থাকলে আমাদের হচ্ছে লোকের সাথে কিভাবে কথা বলতে পারতাম সেটা শিখতে পারতাম না। শিক্ষা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। আর শিক্ষা আছে বলেই আমরা মানুষের সাথে আচার ব্যবহার তারপরে হচ্ছে ঠিকমত কথা বলা ভালো ভাষা শেখা সবকিছু করতে পারি। আমি জীবনে বড় হয়ে আরও বড় একটা ভালো Job করতে চাই। এটুকুই আমার বলার ছিল শিক্ষা নিয়েI

হ্যাঁ বৈশালী কেমন আছিস? ভালো আছি তুই বল কেমন আছিস. ভালো আছি. হঠাৎ overlap হয়নি হ্যাঁ পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা চলছে এইখানে. তোর আমাদের তো ওই mid semester শেষ হলো, এখন আবার end semester start হবে চব্বিশ তারিখ থেকে April এর.

আমি ওই অ্যাঁ একটা জ্যা কাজের জন্য তোকে phone করেছিলাম. তোকে Whatsapp এ কয়েকটা dress পাঠাবো তুই একটু choose করে দিবি আমার সামনে হচ্ছে অ্যাঁ একটা অনুষ্ঠান আছে তো ওটার জন্য হচ্ছে দেখতে হবে.

আমার একটা cousin এর বিয়ে আছে. wow কত ভালো, আমি তো কোন এখানে বিয়ে বাড়িই পাচ্ছি না শেষে মনে হচ্ছে কোথাও একটা বিয়ে বাড়িতে খেয়ে আসি, পাচ্ছি না যেতে. না এটা আমার একটা খুব close cousin এর বিয়ে তো

আমি হচ্ছে মানে আমার অনেকগুলো dress লাগবে. অ্যাঁ মেহেন্দির dress লাগবে, হালদির dress লাগবে, তারপরে অ্যাঁ তোর হম বিয়া~ উম বিয়ের দিনের dress লাগবে, reception লাগবে সব লাগবে এবার আমি decide ই করতে পারছি না. তুই সেই তুই তো মানে dress কিনে কিনে একদম মানে ফতুর হয়ে যাবি হ্যাঁ একদিন আমি সত্যিই ফকির হয়ে যাবো dress কিনে কিনে.

গুলো ভালো লাগে আমার, choose ভালো করিস. হ্যাঁ আমি হচ্ছে এই কদিন আগে trends এ গিয়ে চারটে না কটা কুর্তি কিনে আনলাম normal daily use এর জন্য. ঠিক আছে যখন এবারে আসবি এখানে তখন সব কুর্তিগুলো নিয়ে আসিস একেবারে একটা একটা করে আমি পড়বো কুর্তি গুলো তোর.

বন্ধুর কুর্তি মানেই নিজেদের কুর্তি.

তুই শোন আমি বলছি হালদিতে তো এখন তো নতুন trend উঠেছে না তোর ইয়া সবাইতো হালদি মানে হলুদই পরবি তো

তো তুই লেহেঙ্গা কেননা একটা.

হম আমি বলছি লেহেঙ্গা টা একটু তোর sober type এর কেন, একটু simple এর ওপর, আর দুপাট্টা টা যেটা নেয় হয়তো customize বানা বা কোন একটা কোথা থেকে কেন দোকান থেকে.

হ্যাঁ ওটা তো বেশি trendy লাগে, আর তোর ওই ঝুমকা পর একটু ভালো বেশ উম তো জমকালো একটু ঝুমকা, colour yellow এর সাথে contrast এ তোর green যাবে, blue যাবে, দুপাট্টার color টা দেখে নে দুপাট্টার color টার ওপর যা যাচ্ছে ওটা হিসেবে পর. আচ্ছা আর মানে ওটা তো হালদির গেল তারপরে হচ্ছে মেহেন্দিতে কি রকম পরবো মেহেন্দিতে হচ্ছে তোর অ্যাঁ একটু মানে light type এরই সাজতে চাইছি মানে একটু light color এর ওপরে.

এমনিতে তুই সারারা না সারারাই তো বলে

হ্যাঁ তোকে তো ভালো লাগেই সব এখন figure টাও তোর ভালো হয়ে গেছে. হ্যাঁ সেটাই ওজন কমে গেছে আমার, ওজন কমে গেছে সত্যিই যা খাওয়ায় সব খাবার খেয়ে সবারই ওজন কমে যাচ্ছে আমি, আর আমি তো চাইছি ওজন যাতে বারুক না কমে যাচ্ছে আরো ওজন ব্যাস কী করব বলতো?

হম তুই উম ভালো করে বাইরের খাবার দাবার খা

বাইরের খাবার দাবার খা তাহলে ঠিক হবে হম পেট খারাপ হবে নি আমার একে তো আমার jaundice থেকে আমি উঠেছি কিছুদিন আগে তুই আমাকে dress এর কথা বল খাওয়ার কথা পরে চিন্তা করবি হ্যাঁ dress দেখ, আমি তোকে বলছি হালদির হয়ে গেল কথা আমাদের হালদিতে তুই পরছিস তাহলে একটা ভালো লেহেঙ্গা কেন আর লেহেঙ্গা তো myntra তে পেয়ে~ myntra তে আমি কতগুলো এরকম লেহেঙ্গা আমি দেখে দেখেছিলাম আগে বুঝলি

তো ওটা লেহেঙ্গা গুলো আমার select করা আছে plain উম type এর design আছে, তো ওকে লেহেঙ্গা তোকে আমি একটা দিয়ে দেব আর তোর দেখবি Myntra তে তোর না ইয়েতে দেখ না তোর Ajio

Ajio তে দেখ সারারা গুলো খুব ভালো Ajio তে বা Flipkart এ দেখ সারারা গুলো খুব ভালো, ওখানে সারারা গুলো দেখ. green color এর টা অনেক পেয়েযাবি trendy আচ্ছা বা~ ইয়ে তোর বা মেহেন্দিতে সবাই এখন green color এর পরে না? হ্যাঁ. আচ্ছা তুই দেখ~ দেখিস নি ইয়েতে পরেছিল না green বা red ও পরতে পারিস তুই. আচ্ছা আচ্ছা. red পরলেও ভাল

টা green টাই আমার ভালোলাগে আমার মনে হয় green টা ভালো লাগবে. কিয়ারা আডবাণীর দেখিস নি ওর style টা, আচ্ছা তোর time কতদিন আছে time তুই বল আছে তাও এক সপ্তাহ মতো তো তুই এরকম এক কাজ কর না, তুই ওই ,ওই ছিট কাপড় কিনে আন না এখন তো খুব ভালো ভালো তোর যে বা~ পাওয়া যাচ্ছে

তো ওটা কিনে এনে তুই কোন tailor কে দিয়ে বানা করা না খুব সুন্দর হবে, fittings ও হবে, আর দেখতেও ভালো হবে আর তুই combination এ একটা ভালো তোর কোন কিছু ইয়ে কিনে নে ওড়না দু কিনে নে নিয়ে তারপর ওটা দিয়ে পর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে অ্যাঁ তোর অ্যাঁ যখন যাব কিনতে তখন তোকে আমি video call করব যে হচ্ছে কোনটা অ্যাঁ দেখতে ভালো লাগছে light color এর একটু কিনিস green টা আর ওড়না টা একটু dark color এর dark shade এর green টা কিনিস তালে ভালো লাগবে দেখতে তোকে একদম. তো হালদি আর তোর মেহেন্দি হয়ে গেল এবারের হচ্ছে উম ইয়ে লাগবে তোর অ্যাঁ বিয়ের দিন কে কী পরবো?

হ্যাঁ শাড়ি পর আর আমি তোকে বলছি এখন নতুন দেখবি অনেক trendy বেরিয়েছে শাড়িগুলো তোর অ্যাঁ তুই কীরকম type এর পরতে চাস মানে authentic type এর শাড়ি পরতে চাস?

কোনদিনও আমি fashionable শাড়ি পরিনি, ঠিক আছে আমিও অ্যাঁ মানে authentic type এর মায়ের শাড়ি সব সময় পরি. তো বিয়ে বাড়িতে কি ঐরকম type এর শাড়িই ভালো লাগবে নাকি

হ্যাঁ কাঞ্জিভারাম পরবি না কি পরবি বল? south silk ও অনেকটা ভালো ভালো পাওয়া যায় না এখন trendy অনেক উঠেছে, authen.

অ্যাঁ, কি বললি শুনতে পেলাম না

আচ্ছা যেগুলো ওই অ্যাঁ তোর Instagram এর page এ fage এ পাওয়া যায় যেগুলো হ্যাঁ হ্যাঁ, Instagram এর, তুই আমাকে সেই পাঠিয়েছিলিস মনে আছে অনেকদিন আগে?

শাড়ি ওই তুই দেখিয়েছিলি yellow color এর একটা শাড়ি ছিল, yellow আর তোর red এ না black এ ছিল মনে নেই আমার ওই শাড়িটাও আমার খুব ভালো লেগেছিল. ওই link টা তুই দেখবি না গিয়ে পরে খুলে ওটা authentic type এর শাড়ি ছিল, পুরো bengali bengali এরকম vibe আসছিল.

শাড়ি তো pinup করে পরবি না খুলে পরবি কি পরিস তুই? শাড়ি আমি pinup করেই পরি অ্যাঁ মানে আমি pinup করেই পরি. তো হচ্ছে pinup ই পরব তো? হ্যাঁ pinup করবি, যদি pinup করিস না তাহলে হে~ অ্যাঁ কি hair টা উম তুই তাহলে parlour এ গিয়ে hair করবি, না নিজে করবি hair? চুল তো আমি কেটে দিয়েছি পুরো. তো হচ্ছে চুলের আর কিছু অবশিষ্ট নেই, চুল একদম ছোট হয়ে গেছে, চুলটা আমি ভাবছি গুটিয়ে খোঁপাই করে নেব. হ্যাঁ খোঁপা করে ছোট চুলেরও খুব ভালো ভালো খোঁপা হয়, কে বলল হয় না খুব সুন্দর সুন্দর হয়. কিভাবে চুলটাকে set করব মানে চুলটা একদমই ছোট করে দিয়েছি

parlour এ গিয়ে করিয়ে আসবি.

ভালো করে চুলটা set করবি আর ওই শাড়িটার সাথে দেখবি খুব ভালোই যাবে. আমার তো আমি পুরো ভেবে নিয়েছি তুই কিভাবে সাজবি.

শাড়ি দেবো করে একদম

হ্যাঁ আর একটু চুলটা একটু খোপা করে নিবি একটু অ্যাঁ earrings গুলো বড় বড় heavy পরবি

আর যদি দেখিস অ্যাঁ তোর পুরো হে~ earrings টা heavy হয়ে যাচ্ছে আর তোর শাড়িটাও heavy হয়ে যাচ্ছে তাহলে nude type এর কোন lipstick লাগাস.

ব্যাস ব্যাস, ব্যাস হয়ে গেল হয়ে গেল এবারে হচ্ছে আর ওই শাড়িগুলো অ্যাঁ শাড়ি গুলো বেশি ভারী হয়না তো মানে

আমার হচ্ছে উম শাড়ি তো আমার মানে শাড়ি তো সবসময় পড়ে অভ্যস্ত, এবার শাড়ি আর লেহেঙ্গার মধ্যে কোন একটাই পরব, না? আর কি আছে?

তুই আমাকে কয়েকটা link পাঠাস না. আচ্ছা আমি হচ্ছে Myntra তে দেখব overlap Myntra তে বা Ajio তে দিয়ে তোকে পাঠাবো তুই আমাকে choose করে overlap দিবি, ঠিক আছে?

তারপরে হচ্ছে, আর বল তোর কি চলছে? আমার কি চলছে, আমার তো dress এর আমি ভাবছিলাম কিনব, আমাকে কয়েকটা কিছু suggest করনা কিছু ভালো ভালো dress যদি কেনা যায়. তুই হচ্ছে তোর আমি যতদূর দেখেছি তোর হচ্ছে বেশি কুর্তি আছে তো তুই top এর কালেকশন বারা.

দেখ top গুলোতো আমাদের বেশি এমনিতেও পরা হয় না আমি এরকম চাইছি কি ভালো type এর কোন collection কিন্তু বেশি high range এও না. তুই তো এখন তো জানিস আমাদের বেশিরভাগই কি হচ্ছে এক দুবার পরে পরে আমরা আর dress টা বেশিরভাগ পরছিই না. হ্যাঁ হ্যাঁ, তো তুই ইয়ে থেকে কেন না মানে Myntra থেকে বা Ajio থেকে একটু high range হয়ে যায়, তো Meesho থেকে তুই কিনতে পারিস তোর অ্যাঁ এমনি normal তুই অ্যাঁ college ও পরে যেতে পারবি বা বাইরে কোথাও পরে যেতে পারবি ওরকম

তো তুই জানিস তো আমি একবার কিনেছিলাম একটা sweater order দিয়েছিলাম তারপরে আমার সাথে কি হয়েছিল? হ্যাঁ সেটা ওরকম তো হ~ হয়ে যায়, আমার যেমন এই সেদিনকে Myntra থেকে হয়েছিল. Myntra থেকে আমি কুর্তি কিনেছিলাম দিয়ে ওটার payment করা ছিল কিন্তু হচ্ছে আমি যখন